আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি ছোট্ট বাজার।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি বড়ো বাড়ি রয়েছে।

মুই দেখতে পাচ্ছি এটা হল একটি দুকান।

এখানে কয়েকটি কলসি রয়েছে রেড কালারের সাইডে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি বড় মাঠ।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি যীশু খ্রিস্টানের মন্দির।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি দোকান।

এখানে আকাশটি পুরো হোয়াইট কালারের দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি সামনে কয়েকটি টিন -এর বাড়ি রয়েছে।

সাইডে কয়েকটি চালের বস্তা রয়েছে লাল কালারের।

সাইডে কয়েকটি হলুদ কালারের বোর্ড লাগানো রয়েছে এখানে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি বড়ো দোকান রয়েছে।

এখানে সাইড -এ একটি মহিলা দাঁড়িয়ে রয়েছে।

আমি দেখতে পাচ্ছি সামনে এটা হলো একটি দুকান।

এখানে আকাশটি উপরে নীল কালার -এর দেখা যাচ্ছে।

চারপাশে ও দেওয়াল করানোর আছে হোয়াইট সবুজ কালার -এর।

সাইড -এ কয়েকটি ছোট ছোট ফুলের গাস দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি কনস্ট্রাকশন বিল্ডিং ।

এই ফটো -টা রাতেরবেলা তোলা হয়েছে।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি জিম ঘর।

আমি দেখতে পাচ্ছি এটা হল একটি কাপড়ের দোকান।

চারপাশে অনেকগুলি বড় বড় গাছ রয়েছে।

আমি দেখতে পাচ্ছি এটা হলো একটি বড় নদী।

আমি দেখতে পাচ্ছি সামনে একটি ছোটো ছোটো ঢাবা রয়েছে।

চারপাশে অনেক কয়েকটি ছোট ছোট গাছ দেখা যাচ্ছে এখানে।

এখানে আকাশটি পুরা নীল কালার -এর দেখা যাচ্ছে।